হ্যাঁ মেয়ের বাবা তো অবশ্যই অবশ্যই তো চাইবে যে, আমার মেয়ে সুখে থাকুক শান্তিতে থাকুক। আহ মানে সুখশান্তিতে বাস করুক কোনোদিনই সে অভাব না হোক, এরকমই তো মেয়ের বাবা একটা ছেলে চাইবে। ছেলেটা এখন দেখ তুই কেমন? সেটা কেউ দেখবে না। তুই কা কালো, তুই ফর্সা, তুই শ্যামলা, কিংবা তুই মানে তোর মানে একটা আঙ্গুল নেই সেটা দেখবে না। তুই কত টাকা monthly income করিস? সেটাই দেখবে। সে প্রত্যেকটা বাবা। তুই কি চাকরি করিস? সেটাই দেখবে প্রত্যেকটা বাবা। তুই কি business করিস? সেটাই দেখবে তোর বাবা। তুই কত টাকা মাসের শেষে তোর কত টাকা আসে? সেটাই দেখবে। but তুই আহ মানে কেমন দেখতে সেটাও দেখবে না বুঝতে পারলি? তুই কত টাকা income করিস? তা নাহলে তুই দেখ এখন একটা teacher এর একটা উদাহরণ দিই। একটা primary school এর teacher বল কিংবা high school এর teacher বল, তাদের ক্ষেত্রে দেখবি

এখনকার দিনে প্রত্যেকটা বাবাই চায় যে আমার মেয়ে চাকরিওয়ালা মানে একটা জামাই খুঁজি আরকি, বুঝতে পারলি তো?

হ্যাঁ তো ওটাই হচ্ছে কথা যে তাহলে যেই মেয়ের বাবাগুলো ধরলে যেই মেয়ের বাবাগুলো ধরলে ধরলে কোনো ছেলে কিছুই করে না এই করে না ওদের সঙ্গে তো বিয়ে দিয়ে দিচ্ছে। তাহলে ওরা ওরা কি ভাবে না? আমার মেয়ে কি সুখে থাকবে ই থাকুক? ওরা তো ভাববে তাও তাও কেন দিচ্ছে বলতো? অবশ্যই অবশ্যই যার বাবার কথা যখন বলছিস, আহ যে যারা কিছু করেনা, দেখ আমি একটা আমার মনে কি মতে কি বলে জানিস্? একটা মেয়ের যখন বিয়ে দেয় তার বাবারা তা তার বাবাদের ক্ষেত্রে সেটা আগে যাচাই করে দেওয়াটা উচিত যে ছেলেটা কি করে বা কি করে না? সেটা love marriage করে করতে পারে। হয়তো তুই মানে একজনকে love করছিস হয়তো আহ তারসঙ্গে বিয়ে করবি আরকি, তোর চিন্তাভাবনা। তো তার বাবাকে দেখা উচিত এটা যে, হয়তো ভালোবাসছে ঠিকই আছে। তার কারণ ভালোবাসা দিয়ে সারা জীবন তুমি না খেয়ে থাকতে পারবে না। ভালোবাসা থাকলেই হবে না, খেতে হবে পেটটাকেও খেতে দিতে হবে। তাই জন্য তো income টাও দরকার ভালোবেসেই কিন্তু জীবনটা কাটানো যায়না। খেতেও হয় খাওয়াটাও দরকার তাই জন্যেই income টাও করতে হয়। income টা যদি না থাকে তাহলে তোর সঙ্গে বিয়ে দিয়াটা একদম ভুল আমি বলবো। তার বাবা দেখেছে সেইটা তো দেখতেই হবে না তাই কি না?

হ্যাঁ ভুল করছে তো অনেক মেয়ের বাবারা ভুল করছে তো ওরা। বিয়ে দিয়ে দিচ্ছে মেয়ের বেকার বাড়িতে বসে থাকছে কিছু করে না। তো উ মেয়ে মেয়েতো তোর সুখে থাকবে না। উ তো সেই অসুবিধাতেই থাকবে।

এটা হতে পারে দেখ এখনকার পরিস্থিতি তো খারাপ চলছে। যেহেতু বাবা হয়তো বিয়ে দিচ্ছে মেয়ের। মেয়ের হয়তো ছেলেটা হয়তো সেরকম টাকা income করছে না বা কিছু করতে পারছে না। এবার মেয়েটা যদি অন্য একটু অন্যরকম type এর হয় তাহলে সেই মেয়েটা ওই বাড়ি থেকে চলেও আসতে পারে। বলতেও পারে যে, আমি ওই বাড়িতে থাকতে পারছি না বা থাকবো না ওই বাড়িতে, তাই কি না? হ্যাঁ হতে পারে একদম আমার মনে হয় কি জানিস? হয়তো তুই হয়তো বিয়ে করলি, বিয়ে করার পরে আমাকে, আমার মানে আমার মতে এটা বলে

তা নাহলে তুই যদি ওকে খরচার টাকা

যার কাছ থেকে পাবে না তার কাছ থেকে চলে যেতে পারে অন্য জোনায় যার কাছ থেকে পাবে। উ তো চলে যেতে পারে তার কোনো guarantee নেই তো। আমি তোকে ওটাই বোঝাতে চাইছি। দেখ খারাপ ই মানে word খারাপ word use করছি না but তুই একটু বুঝে নে, তার কারণ দেখ তুই যদি income না করতে পারিস কেউ যদি তো মানে এসে বলে যে, তোমাকে পাঁচশো টাকা দেব হয়তো তুমি চলো কিংবা হাজার টাকা দেব চলো। হতেও পারে না হওয়ার কিছু নেই ভাই, পয়সাই এখনকার দিনে

হম পয়সাই হচ্ছে আগে আগে পয়সা income করো তারপরে দেখা যাবে। একদম নিয়ে তারপরে বল আমিতো অনেককিছু বললাম। তুই বল এবার একটু কিছু। তোর মানে বিয়ের বিষয়ে কিরকম চিন্তা ধারা বা চিন্তাভাবনা কি রকম আছে? কোন জিনিসটা ভালো মনে হয়েছে তোর মত চিন্তা ধরলে আমাকে তো আমাকে তো ধরলে আমাকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে। তুই যা বললি যে আমাকে দেখেশুনে একটু ইয়া মনে হচ্ছে আর বিয়ে করাই যাবে না ধরলে

হ্যাঁ আমাকে ধরলে কোনো নিজের পাতে দাঁড়াবো কোনো কাজ Business ফিসনেস করবো তবেই বিয়ে করবো না তো আমি বিয়ে করছি না। একদম একদম ঠিক বলেছিস। তার কারণ দেখ তুই এটা কোনো সময় দেখবিনা যে তোর বন্ধু কি করছে? বা তোর বন্ধু বিয়ে করে নিলো। তুই কবে বিয়ে করবি? এটা কোনোসময় দেখতে যাস না। তোর বন্ধুর হয়তো বড় ব্যাবসা আছে সে বিয়ে করে নিলো কিংবা বড় ব্যাবসা নাই কিংবা বড় ব্যাবসা নাই সে বিয়ে করে নিলো। কিন্তু তার Future এ কিন্তু বহুত problem আসতে তৈরী হবে। তোর problem এর মানে মুখোমুখি হয়ে তারা বেঁচে থাকবে। হয়তো দুবেলা দুটো খেতে পারবে বা তার শোক আল্লাদ এইগুলো কিন্তু আহ তারপরে স্বপ্ন এইগুলো কিন্তু পূরণ করতে পারবে না।

তখন তো তোকে চিন্তা করতে হবে না তোর বাবা মা তো আছেই। হ্যাঁ বিয়েতো হবেই আগে নিজের পায়ে দাঁড়া তারপরে যা হবে হবে, তাইতো? অবশ্যই অবশ্যই। একটা বিয়ের ক্ষেত্রেই তুই ভাব, তুই যদি একটা বিয়ে করবি তো তোর ক্ষেত্রেই ধর আমি আমি একটা উদাহরণ দিয়ে তোকে তুই ধর একটা কালকে বিয়ে করলি কত টাকা খরচা হবে তুই বলতো বিয়ের জন্যে?

আন্দাজ বল এত টাকা একটা খরচা হবে। এত একটা amount এত টাকা হবে বিয়েতে তোর একটা আন্দাজ দেখি? ধরলে কোনো যদি অনুষ্ঠান ফনুষ্ঠান না করি তাহলে তাও মোটামুটি ধরলে প্রায় সত্তর হাজার টাকার মতো খরচা হয়ে যাবে।

হাজার টা কিছুই না অনুষ্ঠান তো করতেই হবে যেহেতু তুই তোর বোনের পরে তুই আছিস আর আর কেউ নেই একটা তো অনুষ্ঠান করতেই হবে

হ্যাঁ ছেলে হয়ে তো অনুষ্ঠান অবশ্যই করতে হবে। তাহলে দেখ তুই দেখ ভাব তুই কালকে তুই যেহেতু বিয়ে করবি, তুই যত টাকা income করেছি বা জমিয়েছি। যদি পাঁচ লাখ টাকা তোর বিয়েতে খরচা করে দিয়েছিলিস। ছ লাখ টাকা জমিয়েছিস। তো তার পরে বিয়ের পরে এক লক্ষ টাকা তোর কাছে থাকলো আরকি। তোর stock এ বা তোর কাছে account এ থাকলো। তাহলে বাকি উম মানে যদি বলা যায় তুই যদি বাইরে কাজ করিস আরকি তো তুই যদি বাইরে না গেলি তুই এক লক্ষ টাকা কতদিন টিকবি?

তারপরে সে আমাকে তো খাটতে হবে তাছাড়া উপায় নাই।

যেহেতু বিয়ে করে নিয়েছি এইবার বস থাকলে তো হবে না, বৌকে তোর খাওয়াতে হবে। একদম দেখ হয়তো বিয়ে করার পর দুই তিন মাস কেউ সবাই সুখে থাকে। কিন্তু সারাজীবন যে সুখে থাকে না সে হচ্ছে একদম বুধ্ধিমান ব্যক্তি। তার আগেই সে অনেককিছু করে রাখে যাতে সারাজীবন সুখে থাকতে পারে। হম এখন যদি তুমি বিয়ের আগে যদি কষ্ট পাও, তাহলে বিয়ের পরে তো সুখে থাকতে পারবে। একদম একদম আর তোর হ্যাঁ তোর বোনের যেটা বিয়ে হলো আরকি

না ছিল এই কালকে গিয়েছে বাড়ি। ওহ মানে কে কে ছিল? মানে তোর মানে জামাইবাবু ছিল, আর কে তোর বোনটা ছিল নাকি?

আচ্ছা তুই তুই তুই তো এলি না তোকে তো ছবি পাঠিয়েছি দেখিস। হ্যাঁ অবশ্যই দেখে নেবো। আর তুই গেছিলি ওদের বাড়ি? কেমন ওদের বাড়ি একটু বলতো?

খুব ভালো

ওদের বাড়ির লোক তুই তো থেকে এসেছিস বাড়িতে তো তুই জানবি ওদের বাড়ির লোকের ব্যবহারটা কেমন? বা বাড়ির লোক কেমন একটু বলতো? আমি ধরলে দুদিন ছিলাম দুদিনে কিরকম কি বুঝবো বল? দুদিনে যা ছিলাম যা দেখলাম তা তো দেখে আমার ব্যবহার তো দেখে ভালোই লাগলো আমার দুদিনে। মনে হচ্ছে খুব ভালো ভালো খুব বিষয় তার কারণ বুঝতেই পারছিস এখন কার দিনে যে, প্রত্যেকটা মানুষের ব্যাবহারে একইরকম হয় না বুঝতে পারলি? হয়তো কেউ হয়তো ছেলের পছন্দ

হম হম হম নিয়ে তারপর তাহলে তুই বল যে, তুই তাহলে কি তুই এখন কি চিন্তাভাবনা করলি তাহলে? যে তুই বিয়ে টা করবি যে তো কখন করবি ওটা?

কোনো কাজ করবো বা business তিসনেস করবো তারপরে আমি বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক চিন্তাভাবনা করেছিস একদম ঠিক বলেছিস। আর তোর friend রা কে কে এসেছিলো রে বিয়েতে? মিলন না কে এসেছিলো? কে কে এসেছিলো ওরা?

আচ্ছা যা তুই tension নিস্ না আমার তরফ থেকে তোর বোনের জন্য একটা কানের gift করবো তোকে যা সোনার, ঠিক আছে? আরে ভাই কি যে বলো? না না অবশ্যই gift করে দেব দেখ তুই খারাপ ভাবিস না যে আমি যেতে পারিনি। আর তুই একদিন আমাকে party দিয়ে দিস একটা ছোট্ট করে খাইয়ে দিস। ছোট্ট করে তুই যাই খাওয়াবি তাতেই সন্তুষ্ট আমার। কোনো ব্যাপার নেই but আহ তোর বোন মানে আমার বোন আমি একটা ছোট্ট করে gift

দেখ আমার কথা যদি বলছিস তাহলে দেখ আমি সেরকম

যা খাবো বলতে আর কি খাবো? তুই যেটা খাওয়াবি আমাকে খুশি হয়ে সেটাই খাবো। আমি দেখ কোনো জিনিসে চাওয়া নেই যে, তোর কাছে যে এই জিনিসটা খাবো আরকি। তুই যেটা খাওয়াবি আমাকে খুশি মনে আমি সেটাই কোনো কোনো ব্যাপার নয় আমার। হম হম হম যেটাই খাওয়াবো সেটাই খেতে হবে, তাইতো?

না ব্যস্ত নেই রে ছাগল ঢুকেছিলো তো তাই ঘিরে দিলাম। ওহ শেষে বুঝতে পেরেছি। যাইহোক যেটা বলছিলাম যে আমি দেখ যদি খাই তাহলে একটা জিনিসই খাবো দেখ বলে দিচ্ছি, যেহেতু তোদের গ্রামের বিরিয়ানিটা শুনেছি নাকি অনেক ভালো আরকি। তো আমাকে দেখ যদি খাওয়াস তাহলে একটা এক plate বিরিয়ানি খাওয়াস তোদের গ্রামের। বিরিয়ানি খাবি আর কিছু খাবি না। না আমার আর অন্য কিছু খাওয়ার ইচ্ছে নেই যেহেতু আমাদের এইখানে বিরিয়ানিটা কি খুব ভালো হয় না। আর বিরিয়ানিটা আমি খেতে পছন্দ করি। তো তোর বিয়ে মানে বোনের বিয়ে তে তো খেতে পাইনি তো হ্যাঁ যাইহোক

ভোজে?

ছিল fried rice ছিল chilli chicken ছিল chicken pakora তারপরে এঁচোড় পমফ্রেট

আহ অনেককিছু ছিল ধরলে সব

আচ্ছা আচ্ছা যাইহোক কোনো হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না। ওটা তুই কিছু ভাবিস না কোনো ব্যাপার নেই, আমি আমাকে একদিন বিরিয়ানিটা খাইয়ে দিস।

বেশ তাহলে আর ফোন করিস হ্যাঁ। আচ্ছা বেশ ঠিকাছে রাখছি তাহলে বাড়িতে তুই ভালো থাকিস। বাড়িতে বলে দিস একবার ফোন করেছিলাম। ঠিক আছে হম লে। হ্যাঁ রাখছি।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

বাল গঙ্গাধর তিলককে ভারতের রাজনৈতিক অস্থিরতা জনক বলা হয়ে থাকে যার জন্য বালগঙ্গাধর তিলক মুলত ব্রিটিশ দের নির্জাতন নীতী কেই দায়ী করে থাকেন